এখানে একটি বড়ো বিরিজ | কিছু গাডোয়াল দিয়ে ঘেরা রয়েছে | এবং ব্রিজটির পাশে কিছু বাইক

এখানে একটি বিল্ডিং রয়েছে বিল্ডিং -টির সামনে তিনটি স্ট্যাচু রয়েছে এবং বিল্ডিং -টির পাশে কিছু লোকজন বসে রয়ে-- ।

বাস -টির বাস -টির পিছনে একটি বড় বাড়ি রয়েছে এবং পাকা রাস্তা সাইড -এ দাড়িয়ে আছে।